আরে আপনি ঠিক করে নেবেন সবাই জানে আপনাকে হ্যাঁ তুই তো তুই তো বেশি জানিস শালা নিজেকে হা বলে দেবেন ওর পরে ওটা ঠিক সব হয়ে যাবে

শিব শংকর খুব ভোলা ভালা একটু কৃপা কর এ জগতকে পালন হার তুই কর আমার বাহ নইয়া পার বাহ এ খুব বাজে নগরী কিন্তু তুই আসবে আর ভালো করে

খুব ভালো তো line লো দাদাভাই তুই যা যা আমার কে লেখা আছে আমি বুঝতে পারছি না তুই অত্যাচার করবে না তুই আমার এ থাক থাক দাদা বলুন না তোমার লাগছে শুনতে ধর ধর আহ বিরোধ বিরোধ করবে না বিদ্রোহ করবে না আমি একটা ভবিষ্যৎবাণী করছি, তুই ইসুয়ার তুই করুণাময়ী তুই আহ সর্বশক্তিমান বড় মহান

কে লেখা আছে ধুর রে, কত সুন্দর ভাবে বলছো দাদাভাই

একদম কি বলছো? কত সুন্দর ভাবনি বলছেন লাগছে কি আপনি অভিনয় করছেন আমি দেখছি আপনার অভিনয়টা

কি করে মসকা লাগাব দাদাভাই আমলের মসকা লাগা আমলে` একটা ভবিষ্যৎবাণী হচ্ছে, ভক্ত তুমি ধৈর্য রাখো পাপের ঘোড়া ভরে গেছে

এসব line আছে দাদা? আপনি বলছেন আপনার কাছে কাজ নেই কত ভালো কাজ আছে আমি আসব আমি আবতার নিয়ে আসব আর তোমাদের তোমাকে কে লেখা আছে ছাড়া ছাড়া

হ্যাঁ আমাকে ভালো লাগছে না একটা একটা script আছে script আছে কাবুলিওয়ালা

খুব ভালো script ট্যাগর রবীন্দ্রনাথ ট্যাগর মুনসি প্রেম চাঁন,

আমি চাইনা আমি আমাকে টাকা টাকা চাই আমাকে টাকা দেবেন আমি তোমার কাজ করব না না ওটা ঠিক আছে আপনি কাজ করবেন ভালো ভালো কথা ভালো কথা তো না

না না একদম ভালো কথা আপনি বলছেন । একদম ঠিক কথা, আপনি আর বলুন অই সমই তমার আমার ভালো হছিল ত এই রকম গায়ার minute হয়ে যায় কিন্তু একেহ্ন আট minute হইনি বারা আরে বেশি কথা একটা বলুন না দাদা । কে আপনিও পুরনো কথা নিয়ে ভাবছেন

আরে দাদা ভাই আপনার জন্য আমার জান হাজির আছে আমার চোখটা আমার চোখটা গেছে বুঝলি আরে আমি আছি তো একটু line লো বলুন ভালো একটা সাইরি টা বলুন এত ভালো আপনি আমাকে entertainment করছেন আমি আমি বলছি তুই আমার পালন হার তুই আমার তুই আমার পালন হার তুই আমার ধনবান আমার দাদা তুই আমার ভাজা তুই আবতার টা দেখলাম আবতার আবতার নানা ওইসব কাজ আমি আমার বন্ধু আছে সঙ্গে করি । ও বন্ধুও নেই এসব কাজ করি না । কি দেখবো না দেখবো আমার হেডেক না ওর হেডেক আছে,

তুই কে ছবি বললাম netflix দেখে দেখে আরে অনেকগুলো ছবি হয়েছে নেন না এখনই তো তুই বললাম তোর দু দিন পরে আরে এটাই বলছি তো কি ভালো ছবি ছিল থামন আমি বলছি আপনাকে। দুদিন হয়ে গেল তুই আমাকে একটা ছবিও বলেছিস । দুদিন পরে হয়ে গেছে কিন্তু আমি আমার মনে আসছে না

থামুন থামুন । এখনই বলছি আমি তুই তুই চেক

কে নাম তুই আমাকে বলছিস খুব ভালো আমাকে লেগেছে একটা তো আছে রিক্রুট আছে ওটা একটা serial আছে । রিক্রুট serial কি আছে? একটা নতুন ছেলে just college পাস করে ঢুকেছে ঠিক আছে cia তে ওইখানেও ভালো করে নিচ্ছে

লগ্রা ভালো করেনি ।

রিক্রুট রিক্রুট, এ রিক্রুট রিক্রুট একটা আছে আর একটা আছে cat খুব ভালো ।

cat

খুব ভালো সিরিয়াল ওইটা আমার খুব ভালো লেগেছে কে কে কে রংয়ের বিল্লি কালো লাল হম হ্যাঁ কালো রঙের বিল্লিটা ভালো লাগে কিন্তু এটা Indian বিল্ডিং আছে যেটা আগেও movie ও কাজ করেছে হাঁ রন্দীপ হুদা খুব ভালো খুব ভালো অভিনয় করেছেন খুব ভালো খুব ভালো খুব খুব ভালো বলছি তো খুব ভালো লেগেছে অভিনয়টা

কে আপনি যে করছেন এটা অভিনয়টা কোন চ্যানেলে আসে এটা তো নাটক হ্যাঁ নাটক নাটক এটা তো নাটক নাটক নাটক কোথায় আসবে কি বলছেন এত খাটছেন আপনি নাটক আসবে না? না আমি ভাবলাম আপনার মুখটা দেখব তাহলে এর পরে কি করবেন দাদা ভাই? হম এরপরে কি ভাবছেন করার না না ন ঘুমাবো

ঘুমাবো দুদিন চারদিন এক মাস আমি কিছু করবে না আমি ঘুমাবো না না আমি বলছি ঘুমানোর কথাটা আমি বলছি না আমি বলছি এরপরে কি করবে? মানে এটা যে অভিনয় হয়ে যাচ্ছে আপনার আমি ঘুমাবো বলছি তো আমি লেজে ঘরে lab ঘরে থাকবো আচ্ছা netflix chill করব আর ঘুমাবো। february মাসে আমি আসবো কলকাতায় february মাসে আসবেন দাদা ভাই? এক সপ্তা এক সপ্তা আমি যাব আমি যাব রাঁচি । ওখানে আমার show আছে রুহে, আচ্ছা আচ্ছা রাঁচি থেকে আমি বলেছিল মানে আমি বলে দিয়েছি। আমি রাঁচি থেকে আমি মুম্বাই এসে যাব । আমার ট্রেনটা করে দেব । আচ্ছা

হম তুহিন বল

এইতো বসে আছি আর যেটা নেয়া কথা হচ্ছিল entertainment নিয়ে তো entertainment মানে তো আমাদের এইদিকে বলিউড হলিউড, টলিউড সবই আছে আবার হ্যাঁ হলিউড ও পরছে হলিউড এর যে সিরিজ গুলো আছে বা বলিউড এর যে সিরিজ গুলো আছে সবই তো পড়ছে তো হলিউড এরকম কি কোন সিরিজ আছে যেগুলো তোর খুব ভাল লেগেছে দেখতে বা সিরিজ গুলো মনে হয় সত্যি সত্যি content আছে এরকম কোন সিরিজ হ্যাঁ হলিউডে তো ওয়েব সিরিজ এর মধ্যে অনেক সিরিজ ই আছে তার মধ্যে গেম অফ থ্রন আছে যেমন সিনেমা র মধ্যে অনেক কিছু সিনেমায় দেখেছি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বল দিয়ে হচ্ছে তোমার আভেঞ্জেরস বল মারভেলসের যত রকম সিরিজ আছে স্পাইডার থেকে শুরু করে স্পাইডার ম্যান থেকে শুরু করে মোটামুটি সব সিরিজ ই দেখেছি কমপ্লিট করিছি কিন্তু আমি একটা জিনিস আমি দেখলাম বা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায়, সাউথ বল বা তোর আমাদের বলিউড বল হলিউডে যে রকম টাইপ এর সিরিজ বানায় যে মারভেল এর যেমন সিরিজ আছে তো সুপারম্যান থেকে, আইরন ম্যান থেকে, কাপ্তেন আমেরিকা থেকে, আমাদের এই দিকে কিন্তু এই রকম ধরনের সিরিজ কিন্তু এখনো পর্যন্ত নেই বা এখনো পর্যন্ত নেই বা বানানো হয় নি

সিজন ওয়ান টু থ্রি এই টাইপ এর কিছু কিন্তু দেখা যেতে পারে দেখা যায় হ্যাঁ কিন্তু আমাদের এখানে সিরিজ গুলো কি হয় সব গুলোই তোর মান realistic হয় মানে যেকোন একটা গল্পের উপর বেস করে সুপার হিরো টাইপের কোন কিছু হয় না কিন্তু হলিউডে ইদানিং কালে যেগুলো হচ্ছে যেমন ব্লাক পান্থার হচ্ছে তারপরে ব্লাক আদাম হচ্ছে যেহেতু এগুলো কিন্তু সবগুলো সুপার হিরো মানে extraordinary একটা করে সিরিজ অবলম্বন করে বানানো না না আর এরা দেখবে এই সমস্ত হলিউডের সিনেমা গুলোতে সুপার হিরোরা ও ওখানেই থাকবে ওদেরই মানে যত রকমের সব disaster বল যত রকমের কিছু সমস্যা ওই আমেরিকাতেই হবে হ্যাঁ আর ওরাই কিন্তু বাঁচাবে এরকম একটা ওদের মেন্টালিটি তৈরি করে হ্যাঁ এই জিনিস ফলো করে দেখেছি যে দেখা গেল কোন পারমানবিক অ্যাটাক দেখাচ্ছে একটা মুভির মধ্যে বা হচ্ছে কোন ভাইরাস অ্যাটাক হয়েছে বিরাট বড় এলাকা জুড়ে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে তো সেটাকে cure করবে কে সেটা দেখা গেল একমাত্র আমেরিকার যে সুপার হিরো আছে তারাই হচ্ছে ইয়ে করবে তারাই ঠিকঠাক করবে তো মানে আমেরিকা মানে ওয়ার্ল্ডকে গোটা পরিচালনা করছে মনে হচ্ছে আমেরিকা এরকম একটা মেসেজ দিতে চায় আর কি যে হলিউডের যে সিরিজ গুলো থাকে তাতে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 কিন্তু বাস্তবে কিন্তু এমন টা হয় না হ্যাঁ বাস্তবে তো এমন টা হলে তো হয়েই যেত

এক আধ দিনের ট্রেন্ড নয় এটা কিন্তু এই ট্রেন্ড কিন্তু অনেক দিন থেকে চলছে দেখা গেল আট বছর দশ বছর পনের বছর সুপার ম্যান যবে থেকে এসেছে তবে থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে তো এইরকম ট্রেন্ড কিন্তু continue চলছে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

হম একদম হ্যাঁ কিন্তু মারভেল এর যে সিরিজগুলো আছে সিরিজগুলো যেটা আভেঞ্জার যেটা বানিয়েছে সব সুপার হিরোগুলো কে নিয়ে একটা মুভি তে একদম down করে দিয়েছি সেইটা কিন্তু ভালই লেগেছে দেখতে তার কারণ টা যত সুপার হিরো সব এক এক জায়গার হম মানে এক জায়গার পেয়েছে একটা নতুন করে আলাদা টিম বানিয়ে দিয়েছে জিনিসটা কিন্তু ভালই করেছে যেকোন সুপার হিরো সুপার হিরো তো আমাদের ইন্ডাস্ট্রি তে নেই মানে যেকোন মুভি তৈরি হোক যাই তৈরি হোক সেটা হচ্ছে দুই জন বা তিন জন center মানে হিরো হিরোইন থাকবে আর একটা ভিলেন থাকবে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 হ্যাঁ তবে একটা জিনিস দেখবে ওদের foreign এর যে artist রা মানে হিরোরা

এই co-artist টা শুধুমাত্র আমাদের এই সাউথ বা আমাদের বলিউড ডলিউড এই সব এলাকাতেই আছে হলিউডে কিন্তু এই জিনিস টা নেই ওদের প্রত্যেক এর একটা strong character থাকে হ্যাঁ আর প্রতেকেই কিন্তু মোটামুটি সেই character এ ভাল অভিনয় করে তো হলিউড এর যে সিরিজগুলো আছে তার মধ্যে কোন সিরিজটা ভাল লাগে গেম অফ থ্রন দেখেছিস? হ্যাঁ গেম অফ থ্রন তো দেখেছি কিরকম লাগে? গেম অফ থ্রন এর কোন টা ভাল লাগে সব থেকে? গেম অফ থ্রন তো মোটামুটি সবাই ভাল হ্যাঁ আর ওই গেম অফ থ্রন এর ওই যে হ্যাঁ ড্রাগন কুইন ওর character টা বিরাট strong আর acting ও কিন্তু দমদার একদম হম আর একজন আছে ওই যে তোমার ছোট মতো মানে height short যেটা

হ্যাঁ ও কিন্তু ভাল acting করে হম এখানে ও কিন্তু ভাল acting করেছে লাস্টে তো যেই ইয়ে টা থাকবে হম বরফের যে মানুষ টা থাকবে যে actual vilen তাকে তো ও ই মারবে হম কিন্তু ওখানে যে content গুলো দেখিয়েছে বা ভি এফ এক্স এর যাই কাজ বল যেগুলো করেছে সেগুলো বলিউড বা আমাদের সাউথ ইন্ডাস্ট্রিতে আসতে এখনো পাঁচ থেকে সাত বছর লাগবে হ্যাঁ ওদের খরচা তো প্রচুর যে ওখানে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 হ্যাঁ ওখানে মানে কোটি কি প্রচুর খরচা ওখানে আর ওরা এক একটা invest মানে ভাল রকম ভাবে invest করে যাতে সিনেমাটা বা হয়তো সিরিজটা যাতে ভালো হয়

সেরকমই তো বানায় ওরা যেমন টাইটানিক এর কথা বলি টাইটেনিক তো অনেক দিন আগে তৈরি হয়েছে তা টাইটেনিক এর এখন পর্যন্ত যে life time collection সেটা বলছে যে টু পয়েন্ট এইট বিলিয়ন ডলার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 তো invest টা যেরকম করে ওরা সেরকম earning ও করে সেইজন্য invest ও করতে পারে আর ওদের ওখানে তো producer অনেকগুলো থাকে এক একটা মুভিতে দেখা যায় যে চার জন পাঁচ জন ছয় জন এরকম producer থাকে তো তারাও বেশ ভাল রকমের

হম সেতো হবেই আর ওরা টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না মানে যেকোন কাজে কাজ টা ঠিক হওয়া চাই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

হম একদমই তবে আমাদের এখানে ইদানিংকালে তোর সউথে বল বা তোর বলিউডে বল এরা এখন বেশ ভালো রকমেরই টাকা invest করছে পাঁচশো কোটি সাতশো কোটি ও invest করছে এক একটা মুভির উপর এরা এরা ভাল ইনকাম করছে আর এরা ভাল পরিশ্রম করছে দেখছি তো মানে এরা মানে এক একটা হিরো রা মানে যেকোন রকম কাজ করতে দ্বিধাবোধ করছে না আর এদের মধ্যে সেই যে capable টা আছে যে কমেডি করুক বা অ্যাকশন করুক হ্যাঁ সব রকমের দিক থেকে কিন্তু এরা পারদর্শী এদের মধ্যে সেই সেই সঙ্কোচবোধ টা নেই যে আমি সেই সিন টা করবো না এরকম একটা ব্যাপার না সেই সঙ্কচবোধ নেই এটা আমি মানে বেশ কিছুদিন আগের আমি যদি দশ বছর বা পনের বছর পিছনে যাই আমাদের industry এর তো সেখানে দেখা যেত যে যারা character করতো তারা করতো যেমন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 এখন অ্যাকশন হিরো ও কমেডি করছে কমেডি হিরো ও অ্যাকশন করছে সব দিকেই কিন্তু করছে এখন আর এখন কমেডি টাকে মানুষ বেশি prefer করছে যত দিন যাচ্ছে তত কমেডি আমরা ভাল consume করছি সব দিক থেকে বল যে মুভি হোক বা ছোট এই ওয়েব সিরিজ হোক বা যেকোন সিরিয়ালের মধ্যে হোক আমরা কমেডিটা কে বেশ করছি কারন কমেডিতে আমরা মাইন্ড মন সব কিছু ফ্রেশ হতে পারছি ফ্রি হতে পারছি একটু হাসছি হ্যাঁ এই জিনিস টা কিন্তু মানুষের খুব দরকার এখনকার দিনে হ্যাঁ এখনকার দিনে মানুষ এমনিই যে যার কাজের জগতে যারাই আছে তারা তো একটা রিতিমত frustration ভুগছে প্রতেকে মানে সবাই না হলেও দেখা গেল একশো জনে মধ্যে পঞ্চাশ থেকে ষাট জনের এরকম আছে যারা কিনা frustration ভুগছে তো তারা এসে নতুন করে আবার মাথা লাগিয়ে তোর থ্রিলার বল বা অন্য কোন জিনিস বল দেখতে পছন্দ করবে না একটু যদি কমেডি টাইপ হয় তাহলে সেগুলো দেখতে বেশি পছন্দ করবে হম আর কমেডি তো দেখা অবশ্যই ভাল আমরা হাস তে পারছি হ্যাঁ entertain হচ্ছে সব কিছুই হচ্ছে আর entertain মানে শুধু যে নাচ গান কোদাকুদি দেখব সেটা তো নয় একটু কমেডি শুরু করে সব রকম কিছুই দরকার আর এই কমেডি দেখলে আমরা হাসলে আমাদের মাইন্ড টা ও ফ্রেশ হচ্ছে মন ও ঠিক থাকছে এদিকে শরীর ও ঠিক থাকছে এটাতো একদিকে শরীর এর পক্ষে ভাল কারণ হাসা যত হবে যত হাসাহাসি হবে শরীর মন সবদিকই ভাল থাকবে না হলে এইযে depression frustration মানুষের চলে আসছে এই জিনিসগুলো যত চলতে থাকবে তত সমস্যা আরও বাড়াবে কমাবে না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

এইযে আমাদের যেমন বলিউডের অক্ষয় কুমার ও কিন্তু এখন দেখবে maximum কিন্তু কমেডি মুভিই করছে কমেডি আগে অ্যাকশন করতো অ্যাকশন মুভি তো অনেক করেছে কিন্তু এখন কিন্তু কমেডি এ কিন্তু করছে

তো হেরা ফেরি ওয়ান হেরা ফেরি টু এ দুটো কিন্তু খুবই কমেডি মুভি আছে হম এদের ও সিরিজ আছে তবে হেরা ফেরি টা বেশ ভাল আর কমেডি তো এখানে শুধু অক্ষয় কুমার নয় আরো যারা character ছিল পরেশ রাওয়াল বল হম এরাও কিন্তু ভাল করেছে মানে পুরো acting টাই ভাল হয়েছে এখানে concept টা ও বেশ ভাল ছিল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 মানে script টাই এমনভাবে বানানো হয়েছে এখন যদিও এরকম ধরনের script অনেক অভাব রয়েছে কারন কমেডি এখন তৈরি হচ্ছে, হচ্ছে না তা নয় কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে আগেরকার গুলোরই হয়তো কপি পেস্ট করছে ও হ্যাঁ হ্যাঁ সেতো অবশ্যই এখন যেমন বলিউডের যে মুভিগুলো আছে তার মধ্যে maximum মুভিই হচ্ছে তোর হয় সউথের বা হচ্ছে হলিউডের content কপি করা হম একদম কি আর করবে কিন্তু সউথের মুভির creativity কিন্তু আছে সাউথের মুভি মানে ওরা যেটা বানাচ্ছে কিন্তু নিজেরা করে তারপরে মার্কেটে কিন্তু ইয়ে করছে ছাড়ছে এমন নয় যে ওরা কিন্তু হলিউড থেকে কপি করছে কিন্তু করছে না ঠিক আছে তো পরে আবার কথা হবে

হম ফ্রি টাইমে আবার ফোন করবো